এইটা একটা নদী। নদীর ওপরে একটু গাছ।

কোকোনোচ নাচের পরী আছে চারপাশে-এ--

পাতা আছে ঘাস আছে আর-র ফুল আছে --

এবং দূরে মাঠ আছে বাড়ি আছে আর আশেপাশে গাছপালা আছে।

দেয়া আছে পশে পোস্টার টাংগানো আছে বাড়ি আছে ।

এখানে একটা বাস দাঁড়িয়ে আছে-এ। অনেক বাইক আছে।

অনকে গুলো কাজ করছে ছাদের উপরে।